আর আ আমাদের ব আমার বেশিরভাগ ভাললাগে সমুদ্র সমুদ্র আমার ভীষণ স্নান করতে এবং সমুদ্রে আর আশপাশে থাকতে ঘুরতে

এবং ছেলেও তাই ভালোবাসে সমুদ্রে এবং আমার husband -ও সমুদ্র খুব ভালোবাসে ইচ্ছা আছে আবার সমুদ্রতেই যাবো কারণ সমুদ্র একবার গেলে বারবার টানে সমুদ্রে একটা নেশার মতো আমাদের হয়ে গেছে

আমার ছেলের খুব একটা doggy -র শখ আরকি তো আমার বাড়িতে যেহুতু আমার মানে ঘর সেরকম নেই দুটো ঘর ওর একটা পড়ার আমাদের একটা থাকার bedroom

কিন্তু এপ যেহেতু hs অবধি একটু tough থাকে বলে ও hs - টা দেওয়ার পর তারপরে কেন এখন আনলে পরে ওর ঐদিকেই মন থাকবে পড়াশোনার দিকে কোনোদিন মন থাকবেনা

আর সামলাতে টামলাতে তো নাও পেতেপারি একটা আনলেতো হাতে হাহো হলোনা এইটাই

আপনার গ্রামের সামাজিক নিয়ে কিছু বলুন

আমাদের পরিবেশটা বলতে আগে তো খুবই গাছগাছালি এসব ছিল এখন মানুষ মানে বেশিরভাগই বাড়ি গাছ কেটে flat হচ্ছে আমাদের ওখানে নৈহাটিতে flat -টা বেশি

মানে এখন আর গাছগাছালি আছে খুব কম কিন্তু নৈহাটিতে একটা খেলার মাঠ আছে দেখবেন, নামও শুনেছেন বিশাল বড়ো ওখানে দেশ মানে দূর দূর থেকে খেলতে আসে

অনেক জায়গার থেকে ওখানে খেলতে আসে এবং বাচ্চাদেরও একটা খেলার আরকি ইয়ে করেছে সেটা মাসের একটা ওরা নেয় খেলা শেখায় football cricket যে যে বাচ্চা যেইটায় ন্যাক সেটাই আরকি শেখায় ওখানে

গ্রামের সামাজিক বিয়ে কী ধরনের অনুষ্ঠান হয়

গাছগাছালি গুলো আছে হাওয়া বাতাস আছে পুকুর আছে আমার খুব ভাললাগে গ্রামটা কিন্তু আমার শহরের থেকে বেশি গ্রামটা আমি পছন্দ

সামাজিক বলতে আমাদের সবথেক মেম বাঙালিদের সবথেকে বড়ো উৎসব হচ্ছে দূর্গাপূজো এবং দূর্গাপূজোতে আমরা ভীষণ enjoy করি খুবই মানে আমাদের ওখানে দূর্গাপূজোতে সব পরিবার মিলে আরকি club -এই চারদিন ধরে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয় কেউ কোনোদিন বাড়িতে রান্না করেনা যা সব টাকা ধরে দেয় club -এ আমরা অনেক পরিবার মিলে ঐটা মানে খুব হইচই করি এবং last -ভাসানের দিন মানে আমরা বৌরা মেয়েরা সবাই মিলে ভাসান ঠাকুরকে বিসর্জন দিই

হাঁ বলো।

এই চলে যাচ্ছে কোনো রকম। ওহ তো অনেকদিন পর কথা হল তোর সঙ্গে মানে phone করলাম, তো বা~ বাড়ির সব ভাল আছে? হাঁ, সব ভাল আছে। তোমার বাড়িতে সব ভাল আছে তো? হাঁ রে সব চলছে। এই যা weather এর অবস্থা না, নিয়ে ঠান্ডা লাগছে খুবই নিয়ে কখনো গরম লাগছে নিয়ে সবার হালকা শরীর খারাপ হচ্ছে, আমারও ধর হালকা ঠান্ডা লেগে আছে। ও ওটা তো হবে weather change হচ্ছে তো, এ তো স্বাভাবিক । একদমই, সেটাই। তারপর

কি বললি? আরে picnic টিকনিক কবে যাবি? শীতের সময় তো গেলি না। আরে না না, শোন সেই সময় কী হয়েছিল বলতো সেই সময় আমার একটু অসুবিধা হয়ে গেছিল, হম সব দিক থেকে হম তো তাই জন্য একটু অসুবিধা হয়ে গেল তো যাব দেখি, আরেকবার plan কর তালে সবাই মিলে তালে একবার ছোট্ট করে picnic করা যাবে। হম picnic বলতে ধর এখন তো ধর মাঠে ঘাটে গিয়ে কোথাও picnic হবে না। তো কারুর বাড়িতেই করবো, হয় তোর বাড়িতে করবো, নাহলে কারুর বাড়িতে করবো। দেখ সবাই কে বল কি বলছে দেখ। তাহলে হয়ে যাক একদিন, দেখতে হবে তাহলে। কে কে যাবে সেটাও তো দেখ। ওটাই, কে যাবে সেটাই হচ্ছে ব্যাপার। মানে তুই তুই কি রাজী আছিস। হাঁ হাঁ আমি তো তোকে তখনই বলেছিলাম রাজী আছি আমি। ওহ, তাহলে উম তুই আমি আর দেখি এদিকে আরো দু-তিন জন কে বলে দেব, ঠিক আছে কোনো ব্যাপার নেই, total পাঁচ জন মিলে। আর তেমন যদি হয় তাহলে এক কাজ কর এই ছোট্ট খাটো picnic না করে কোনো এক জায়গা থেকে চ ঘুরে আসি গা। তাহলে ধর উম মানে ওখানে যাওয়াও হবে plus picnic করাও হবে। উম ঠিক তাই না। হা হবে যে করে হোক মানে, দূরে দূর করে picnic টা করে আসলে হবে, ঘুরতে গিয়ে। হা, তা'লে কোথায় ঘুরতে যাবি ঠিক একটু বল। দেখ কোথায় যাওয়া যায়। আরে এদিকে কাছে কাছে তে যাওয়াব না, একটু দূরে যাব ভাবছি।

হুঁ তাহলে এক কাজ কর আমি তাহলে আহ দুজন কে phone করছি আর তাহলে তুই তুই দুজন কে phone করে নিস, ঠিক আছে। হা ঠিক আছে আমি phone করছি। হু, তো তাহলে ওই ওই কথাই থাকলো যে দুজন দুজন কে phone করবি, আর বাকি গুলো হচ্ছে দেখ আহ গোয়া যাওয়া তো আর না, যেহেতু অনেক দূরের রাস্তা যেহেতু ধর মানে ট্রেনেই যাব, flight করবো না। তো সবাই মিলে enjoy হবে, দু-তিন ধরে যাওয়া হবে আর ওদেরকে কিন্তু একটা কথা বলে দিস যে ধর গোয়া যাচ্ছি তো ওদেরকে একটা কথা বলে দিস যাতে মানে, time নেয় হাতে দশ পনের দিনের মতন, কারন লাগবে না দশ পনের দিন, তাও ধর যদি ধর যদি কি বলব late হয়ে যায়, তো সেই জন্যেই। হা, মোটামুটি তো সাত আট দিন লাগবেই। হা, ট্রেনে যেতে ধর উম minimum ধর তিন দিন, I think মনে হয় তিন দিন মতো লাগবে ট্রেনে যেতে, এবার ধর তিন দিন তিন দিন ছ' দিন তো ধর যাতায়াতে, ঠিক আছে। তারপর ওখানে গিয়ে ধর minimum তো ধর চার দিন থাকবো, কারন এতো দূর যাচ্ছি ধর একটা জায়গায় তো আর বারবার যাওয়া হবে না, তো সেখানে চার পাঁচ দিন থেকে ভাল করে ঘুরবো। আহ তো সব planning করতে হবে তাই না।

হম গোটা পুরোটা দেখে আসব, তুই কি গোয়ার ব্যাপারে কিছু জানিস?

না দেখ আমিও যা~ যাইনি, but যেহেতু একটা বন্ধু আছে সেহেতু আহ অনেক কিছুই দেখেছি যে ওখানে একটা park আছে বড়, water park type এর, তো ওখানে ওই water park টা না মানে সব মানে বড় বড় famous ব্যাক্তি গুলো যায় কারন ওইখানে এমন কিছু নেই যে যেটা নেই। water park এ অনেক কিছু জিনিস আছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ঠিক আছে। ওই water park টা দেখেছি একটা ধর Instagram এ reels এ, তো তারপরে আহ ওই একটা Jacqueline Fernandez কে চিনিস? কি Jacqueline Fernandez, heroin. না শুনিনি, দেখিনি নি তো আমি চিনি না সেরকম। ও তো ওই Jacqueline Fernandez এর মানে ওর video তে দেখেছিলাম কারন ও গেছিল গোয়া তে ওই ইয়ে টা তে। কী বলব park টা তে, water park এ তো ওটাই দেখেছিলাম একটু। হম ভাললেগেছিল। তাহলে ওখানেই যাবো, যেতে তো হবে এক জাগা, যে~ যেহেতু এবছর যাইনি একবারও। হা সেটাই। তুই কবে যাবি তাহলে দেখ ঠিক কর। দেখি আগে সবাই রাজী হোক তারপর তো, তুই তো আমি, তুই আমি রাজী হয়ে গেলে তো ধর আর মানে কি বলব যাওয়া হবে না, কারন বাকি দের কেও রাজী করাতে হবে। কারন তারা কী ভাববে না ভাববে বা টাকা পয়সার ব্যাপার আছে যে অতদূর গেলে তো ধর

তা তো ঠিক।

মানে দুজনে আর জিয়ে গিয়ে হবে না, দুজনে গিয়ে ভালো লাগবে না। মোটামুটি তো পাঁচ ছ'জন দরকার। হাঁ ওটাই। দেখ বাকি দিকে বোলে দেখ তুই তোকে কি বলছে? আচ্ছা তাহলে আমি একবার দেখি। গোয়া গেলে হবে আর অন্য কোথাও জায়গা নেই । না তেমন তো আমার কাছে কোন plan আসছে না, তোর কাছে যদি plan আসছে তো বল তুই কিছু। গোয়া না গিয়ে, আমি তো সেরম কোথাও যাইনি।

শিলিগুড়িও যেতে পারিস।

এই তো এদিকে শিলিগুড়ির এদিকে। হাঁ, শিলিগুড়ি যাওয়া যেতে পারে but ঐদিকে তো আর আমি কোনোদিন যাইনি সেহেতু চিনিই না জায়গাটা। তো তুই কি কিছু জানিস বা চিনিস? না আমি কোনোদিন যাইনি কিন্তু শুনেছি যে অনেক সুন্দর জায়গা টা। মানে ধর ওটা ওটা শহরের মতই এই শহর বলছি মানে ওই বারকার দেশের মতই হয়ে গেছে এখন। উহ তো তাও ভালো, মানে কী বলতো তালে এক জাগায় গিয়ে ধর মানে enjoy করা হবে plus আমি জানি তো ওটা একটু পাহাড়ী এলাকা তাই না? হা এই মোটামুটি পাহাড় যেইরকম অন্য দেশে হয়না বড় বড় building এর পাহাড়। হাঁ, হাঁ, হাঁ। আর ওখানকার তো shopping mall তো বলাই যাবে না এতো বড় বড়। ওঃ তাই নাকি। তো আ~ আমি তো ঐদিকে মানে কি বলবো কোনদিনই যাইনি তুই যেমন বলছিস যে তুই first time যাবি আমিও তেমনি ওই side এ first time ই যাব।

গেলে তো একজাগা থেকে ঘুরে আসা মানে সেই একজাগা থেকে যা খরচা হবে একটু বেশি করে মানে একটু বাড়িয়ে দিলে আরো দু তিন জাগা ঘোরা হবে। বার বার তো গেলে সেই আলাদা খরচা হয়ে যাবে না, কিন্তু একবার যদি যাই তো মোটামুটি একটু বেশি লাগবে কিন্তু হয়ে যাবে। হাঁ হাঁ সেটাই সেটাই, তো সবাই কে বল তালে, তালে তো এই জাগাটা তালে বেশ ভাল হবে তালে এগুলো তে তালে অতটা খরচা হবে না গোয়ার মতো but তাও ধর আহ মোটামুটি approx. অতোটাই পরে যাবে তাইনা।

বলছি এগুলো তে গেলে ধর বেশি খরচা হবে না মানে গোয়া তে গেলে যা খরচা হবে এগুলোতে তার থেকে কম হবে, but প্রায় একই পরে যাবে এক এক জনের।

ওটাই, তারপর ধর ওখানে ঘোরা আছে, তারপর আরো others অনেক জায়গা দেখার আছে, গাড়ী গুলোতে চড়ার আছে তারপর ঘোড়া গাড়ী আছে। তারপর আরো মানে অন্যান্য অন আরো অনেক জিনিস আছে। তারপর তুই তো মন~ তোকে মনে হয় ওই সান্টা type এর একটা dress আছে ওদের পাহাড়ী অঞ্চলে সেগুলো পড়লে বেশি ভাল লাগবে তাই না? সেটা তো লাগবেই, আর দেখ তুই যদি এইখানে গোয়ায় যাস তো তুই ত্রিশ হাজার টাকা যদি খরচা হয় তো তুই গোয়ায় ঘুরবি। আর এদিকে যদি যাস তালে ত্রিশ হাজার টাকাতে মোটামুটি ওই সিকিম টিকিম গুলো সব ঘোরা হয়ে যাবে একবার। হাঁ হাঁ হাঁ একদমই মানে এইদিকে সব ঘোরা হবে সব জায়গাগুলো ধর সিকিম, দার্জিলিং আরো others others গ্যাংটক। সব এক side এ পড়ছে তাই না। হা হা এক side এই তো পড়বে। হুঁ তালে চল দেখ তুই একটু তালে planning কর আবার সব details এ জান ওগুলোর ব্যাপারে যে হাঁ বল~ কি করে যেতে হয় না যেতে হয় তো সেগুলো যদি ব~ বলিস তালে মানে সবদিক দিয়ে ভাল হয়ে যায়। দেখ কিসে যাবি plane এ করে, plane এ করে যাওয়া হবে না, ট্রেনে গেলে ভাল হবে। হাঁ ট্রেনে দেখ যদি ট্রেনে যাওয়া হয় তালে ট্রেনে গেলেই চলে যাব। ওই যে একটা যাচ্ছে না জলপাইগুড়ি সেই নতুন ট্রেন উঠল Bandebharat express, তো দেখ না ওটাতে যদি করে যাওয়া যায় তালে আমরা এক কাজ করবো আমরা এদিক থেকে হাওড়া চলে যাব, নিয়ে হাওড়া থেকে গিয়ে উঠে যাব। হাঁ সেটা হবে কারন এখানে তো দাড়ায় না এরকম এদিকে তো কোন station ই ধরে না তো direct হাওড়া হাওড়া থেকে ধরে একদম, ঐদিকে তো পুরোটাই তাই না? হাঁ হাঁ হাঁ, হাঁ হাঁ হাঁ, ওটা গোটা একদন জলপাইগুড়ি bride এ । তালে তো ভালই হলো, ওদেরকে একবারে direct ফুলে যাওয়া হবে। হুঁ হুঁ, তালে মানে বেশ ভালই হবে। তালে শব@ সবদিক ঠেকে সুবিধা হবে। হাঁ আরো এই ট্রেন টা তো চাপা হয়নি একবারও এখনও তো ওই train টা তে চেপে যাওয়া হবে। হাঁ আর শুনেছি ট্রেনে নাকি অনেককিছু features আছে। হা শুনলাম তো আমি তো কোনোদিন চাপিনী ওই নতুন train তো এখন সবকিছুই নতুন থাকবে, দেখতেও ভাল লাগবে আর সবাই পরিষ্কার রাখবে যেহেতু নতুন। পুরানো হয়ে গেলে তখন আবার খারাপ হয়ে যাবে। ওটাই মানুষই সব খারাব করে দিচ্ছে তাই না। নিজের জিনিস তো আর কেউ খারাপ করবে না যে train তো অন্য কিছু তো নয়, বাড়ি তো নয়। যা ইচ্ছে তাই করছে। যার train সে তো আর কিছু করবে না। ওটাই, যদি ধর নিজের জিনিস হতো মানে ওগুলো কে যদি নিজের জিনিস ভাবতো যে না হা ওগুলো আমাদের জিনিস ওগুলো কে খারাপ করবো না তাহলে হয়তো মানে কী বলবো হয়তো train গুলো বা others bus truck এগুলো সব মানে ভালো থাকতো, রাস্তা ।

তাহলে দেখ কোথায় যাবি, ঐদিকে যাবি না গোয়া যেখানে যাবি সেখানেই যাওয়া হবে।

দেখ তাহলে কে কে যাবে? ঠিক আছে তালে, আমি তোকে জানাচ্ছি ঠিক আছে আর তাছাড়া তুইও আমাকে জানাবি কারণ ওদিকে বলে হাঁ যে ওরা কে কি চায় না চায়, কে কি বলবে না বলবে। হাঁ সেটা তো বটে, টাকা পয়সারো ব্যাপার আছে, সবজন না যেতেও তো পারে। হুঁ এবার যারা যাবে তারা ধর নিজের নিজের খরচা করবে ঠিক আছে, এবার দেখ কিছু যদি কম পড়লে তখন তো ধর আমরা আছি তাতে কোন ব্যাপার না। but যদি all time যদি বলে যে না আমি তালে তো টাকা পয়সার ব্যাপার আছে বা অনেকে না যেতেও পারে তো সেই নিয়ে জানাবি কে কি বলবে না বলবে। problem এর কথা টা আলাদা, ওটা কিছুটা ঠিক আছে কিন্তু টাকাই নাই সে তো আর যাবেনা সে তো নিজে থেকেই যেতে চাইবেনা। টাকা না নিয়ে গেলে ওই অন্যজনের টাকাতে তো যাওয়া যায় না। ওটাই কারুরই ভরসা তো করা যাবেনা না।

হম হম এক ওটাই ওটাই, তারপর আর। আর তো কোথাও আমি চিনছি না এ'দুটো জাগার যে কোন একটায় যাওয়া যাবে, মোটামুটি কবে যাবি তালে ঠিক কর date টা। অন্যদের কেউ বলে দিচ্ছি। হা, কবে যাব বলতে দেখ আহ এখন তো ধর আহ February মাস চলছে ঠিক আছে, তো এর পরের মাস টা হচ্ছে March তো যদি পারা যায় তো March মাসের দিকে চল আর না হলে March যদি March মাসে ধর আহ।

এ যখন হলো

February তে ধর exam আমাদের এখানে হয়ে যায়, but আমা~ আমি যে engineering college এ পড়ি না সেই college এ তো ধর February তে exam হবে না। তো তখন তো তো ধর মানে যাওয়া টা একটু অসুবিধা হয়ে যাবে। কাছে তো এখন দেখছি এখন যদি হয় তোর exam তখন change করে দেব ওটা তখন March এর থেকে May করে দেব, April এ করে দেব। but দেখ যদি ধর exam পরে যায় তখন তো ধর আর কিছু করার নেই কারন হম আহ ticket ধর যদি কা~ আগে থেকে কাটতে হবে একমাস আগে থেকে তো দেখ ticket যদি কাটা হয়ে যায় না তাহলেও তখন গোটা ticket টা হচ্ছে loss হয়ে যাবে না, এবার একজনের জন্যে বাকিরাও যেতে পারবে না। তাও okay। তাও ঠিকই আছে এখন ticket কাটছি না একদম যখন exam এর date বলবে তো সে তা সেই হিসাবে কাটবো। হাঁ হা হা একদমই একদমই, ওই হিসাবে কাটলে তো ধর কি বলতো তো ধর exam এর routine টাও জানা হয়ে যাবে যে এতটা তালে exam এর পর হিসাব অমনি করে date টা কাটবো ticket টা কাটবো আর Bandebharat Express তাও তো এখন available তো তাতে কোন অসুবিধা হবে না তালে সব দিক থেকেই হয়ে যাবে তাইনা। তালে ঠিক আছে সবকে বলছি তাহলে ওরা বল ঠিক আছে তালে তুই জানা আমাকে আর আমি দাড়া তোকে আমি একটু পরে phone করছি ঠিক আছে আমি একটু কাজ করছি। ঠিক আছে তো আমি সবকে জানাচ্ছি তারপর তোকে phone করছি। okay okay রাখছি।

hello!

আহ হ্যাঁ বলুন আমি bank of Hooghly থেকে বলছি। হ্যাঁ ma'am বলছি আমি নতুন account খুলতে চাইছি তো আমি দু'খানা option পাচ্ছি আমার কাছে আপাতত আছে যে একটা আমি online পাচ্ছি offlineপাচ্ছি, আমি আসলে দুটোর difference টা জানতে চাচ্ছিলাম যে কোনটায় বেশি সুবিধা হয়। আপনি যদি queue এড়াতে চান মানে অ্যাঁ কোনোরকম line এ না ভিড়-ভাট্টা না এ করতে চান সেক্ষেত্রে আপনি yono আপনার account আছে?

yono আছে আপনার yono ? আহ আরেকবার বলুন শুনতে পাচ্ছিনা ঠিক মতো । yono আছে আপনার yono ? yono means বুঝলামনা। আহ bank এর যে আমাদের ইয়ে টা মানে আপনার online যে app টা portal আচ্ছা, online portal আচ্ছা, হ্যাঁ আছে আছে আছে। আচ্ছা সেক্ষেত্রে আপনি ওটা use করতে পারেন, otherwise আপনাকে যেটা করতে হবে আমাদের bank of Hooghly র যে online portal যে online আহ মানে আপনার কী বলবো bank of Hooghly র যে short form টা BH so BH online বলে আমাদের যে option টা রয়েছে WWW dot BH online dot com বলে আপনি search করলেই পেয়ে যাবেন, সেখানে করতে পারেন সেখানে কর, অ্যাঁ মানে যেটা আপনি used to সেটা কি আনি জানেন কীভাবে করতে হয় নাহলে আপনার সমস্যা হবে, otherwise আপনি যদি yono তে করতে চান তালে সেটা আপনার সুবিধা হবে। মানে আবার, আসলে আমি দু'খানা details ই জানতে চাইছিলাম যে কোনটায় করলে মানে আমি payment related একটু সুবিধা হয় যেটা।

otherwise আপনাকে nearest branch এ যেতে হবে গিয়ে আপনাকে সেখান থেকে form collect করতে হবে, form collect করে আপনি account open করতে পারবেন।

না না KYC টা আপনাকে ওখানে অ্যাঁ প্রথমে KYC number টা put করতে হবে, তারপরে আহ passbook টা তো আপনাকে branch থেকে collect করতে হবেনা তখন branch এ গিয়ে দিয়ে দেবেন।

এর আগে আমি আর একটা agent কে, সেখানে তো বলল তারা আমাকে ইয়ে পা~ passbook আর আমার ইয়ে cheque book সমেত আমাকে বাড়িতে দিয়ে আসবে, passbook, cheque book আর debit card তিনটেই বাড়িতে দিয়ে আসবে ওরা।

হ্যাঁ KYC আমাকে আমাকে এক বছরের করতে হবে এটা বললো আমাকে, bank এ গিয়ে করতে হবে

bank এ তো এগুলো ready হওয়ার পর এক জায়গায় আলাদা করা থাকে তো আপনি গিয়ে collect করেন তাহলে আপনার, আপনি timely পেয়ে তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি আপনার তাড়া থাকে, otherwise it will take . ten days তো লাগবেই আপনার। তো আপনি আমাকে আর কিছু আছে একটু বলুননা একটু আমাকে।

online payment method যদি কিছু use করতে চান সেক্ষেত্রে আপনার account টা help করবে আর আমাদের bank টা তো আপনি জানেনই মোটা-মুটি সমস্ত জায়গায় মানে সমস্ত bank কিন্তু authorized মানে সেই অর্থে হয়না যে যেখানে আপনার যেকোনো, আহ ট্রান যেকোনো ক্ষেত্রে আপনার college কোনো scholarship, যেকোনো scheme সেখানে, ওটাকে মানে ওই bank টা কে আপ্রু access করবে বা approve করবে, কিন্তু আমাদের bank এ কিন্তু সব জায়গা থেকে approve করে আপনি জানেন হয়তো আশা করছি